একজন গরিব তারসঙ্গে কি ব্যবহার করবে? আপনি এইগুলো যদি আপনি না শেখাতে পারেন, তাহলে আপনার বাচ্চা কি শিখবে? তাহলে আপনার বাচ্চা কি শিখবে? কোথায় গিয়ে দাঁড়াবে সে? সে তো মানুষ কে মানুষ বলেই জ্ঞান করে না। সত্যিকথা এখনকার দিনে বাচ্চা মানুষ কে মানুষ বলে জ্ঞান করে না।

মানে originality যেটা ভেতর থেকে যেটা আসে সেই actually জিনিসটা আসা কিন্তু বন্ধ হয়ে গেছে। সবকিছু একটা artificial. মানে তোমার সামনে যখন যাবে সেই একটা মানে একটা fake হাসি, fake কথাবার্তা।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 মাঝে মাঝে ভয় পাচ্ছি যে এরপরে আমরা আর কি কি দেখা বাকি আছে? অতটা ভয় না পেলেও আমাদের ভবিষ্যতের generation দের খুবই মানে অন্ধকার ভবিষ্যত আরকি । তাদের অবস্থা খুবই খারাপ। হ্যাঁ ওই জন্য বলছি, আমরা যেটা শিখেছি আমরা আমাদের কপাল মানে আমাদের কপাল ভালো ছিল যে আমরা যতটুকুনি আমরা শিখতে পেরেছি, আমরা শিখে নিয়েছি। কিন্তু এর পরবর্তী generation যেটা আসছে, সেটা তারা তো বিভিন্ন রকম higher studies করেও তারা কিছু করতে পারছে না। করতে পারবে কি না সন্দেহ আছে আরও। মানে আমার তোমার যতটুকুনি ধরো আমরা তোমার পুঁথিগত বিদ্যায় বোলো বা আশপাশ থেকে বা নিজের ঘর থেকে যে education টা আমরা পেয়েছি তাতে যে জ্ঞান টা আমরা লাভ করেছি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

Competition টা তো এক প্রথম কথা প্রচন্ড হারে বেড়ে গেছে। এইমুহূর্তে competition মারাত্মক। ওই competition এ আহ ওই rat race বলে না? rat race এর দৌড়েরানোর জন্য আমরা সবাই দৌড়াচ্ছে। ওই rat race এ দৌড়াতে দৌড়াতে পেছন দিকে কি কি ছেড়ে চলে যাচ্ছি, সেগুলো কিন্তু কেউ দেখছে না। আর আহ তোমার হচ্ছে যে, ধরো আহ interview interview কি দিতে যাবে? ওরা একটা application লিখতে পারবে কি না সন্দেহ আছে interview র জন্য। আমি কথা বলে দিলাম আমি লিখে দিলাম হয়ে গেলো কিন্তু application টা তো লিখতে হবে তো। সেটা লেখার কজনের আছে?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 একদমই তাই

আমার তো ওটাই অবাক লাগে যে, ধরো যারা আমরা আহ আমরা যারা আহ ওই education টা পেয়ে এসেছি যে education টা আমরা আগেকার দিনে পেতাম। যেটা mobile নির্ভর ছিলনা যেটা net নির্ভর internet নির্ভর ছিল না।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 আমরা আমরা তো এইভাবে শিখে এসেছি তাহলে আমরা বাচ্চাদের কে এইভাবে সেইভাবে শেখাবো না কেন? আমাদের তো basic আমাদের basic যে জ্ঞানটা তৈরী হয়েছে সেটা education যেটা এসেছে সেটা আমাদের ঘর থেকে এসেছে।

আসতে আসতে আমরা সব ভুলে যাচ্ছি মানে আমরা এত rat race এত প্রতিযোগিতায় দৌড়াচ্ছে আমাদের এত সময় নেই। আমরা নিজেদের বাবা মার্ জন্য, নিজেদের family র জন্য, নিজেদের বাচ্চাদের জন্য সময় দিতে পাচ্ছি না। আমরা দৌড়াচ্ছি খালি। টাকার পেছনে দৌড়াচ্ছি। টাকা income করতে হবে কারণ কি? আমাকে ছেলে কে higher school এ ভর্তি করতে হবে private school এ ভর্তি করতে হবে। চাকচিক্য ভরা জীবন দিতে হবে। তো এই এইসব এইসব গুলোর জন্য আজকে আমাদের বাচ্চারা আমাদের বাচ্চারা এইসব education থেকে ছিটকে যাচ্ছে তাদের

সুন্দর উজ্জ্বল ভবিষ্যত তারা নিজেরাই গড়ে নিক। তারা যদি প্রকৃত পক্ষে যোগ্য হয়, তারা তাদের ভবিষ্যত নিজেরাই গড়ে তুলতে পারবে। এটাই কিছু লোককে ধরতে হবে। কিছু লোককে মশাল টা ধরতে হবে যে, না আমরা এটা করবো। আমরা আহ এই rat race এ এই ইঁদুর দৌড়ে আমরা দৌড়াবো না। আমরা আমাদের বাচ্চাদের কে সেই ভাবেই মানুষ করবো যেইভাবে একটা মানে

বাইরে গিয়েও বলতে পারবো যে না আমরা আমাদের বাচ্চাকে এইভাবে মানুষ করেছি বা মানুষ করছি আপনারাও এইভাবেই চেষ্টা করুন তাহলে হয়তো আগামী প্রজন্ম আগামী

অনেক ভালো লাগলো দাদা অনেকদিন পর তোমার সাথে কথা হলো, education সম্পর্কে একটা ভালো আলোচনা হলো আমাদের মধ্যে খুব ভালো লাগলো। আমারো তাই গো খুব ভালো লাগলো সত্যি অনেকদিন পর আমার already এই ব্যাপারটা নিয়ে আলোচনা actually হোক আরও হোক। আমি এটাই চাইবো যে এই ব্যাপারটা নিয়ে আলোচনা হোক ঠিক আছে।

হ্যাঁ তুমিও ভালো থেকো। রাখি? শিক্ষা বা education শিক্ষা প্রক্রিয়ায় কোন ব্যক্তির অন্তর্নিহিত গুণাবলীর পূর্ণ বিকাশের জন্য উৎসাহ দেওয়া হয়।

ব্যাপক অর্থে পদ্ধতিগতভাবে জ্ঞান লাভের প্রক্রিয়াকেই শিক্ষা বলে। তবে শিক্ষা হলো- সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ সাধনের অব্যাহত অনুশীলন। বাংলা শিক্ষা শব্দটি এসেছে সাজ ধাতু থেকে অর্থাৎ শাসন করা বা উপদেশ দান করা। অন্যদিকে শিক্ষার ইংরেজি প্রতিশব্দ education এসেছে ল্যাটিন শব্দ educare বা educatun থেকে। যার অর্থ বের করে আনা অর্থাৎ ভেতরের সম্ভাবনাকে বাইরে বের করে নিয়ে আসা বা বিকশিত করা। সক্রেটিস এর ভাষায় শিক্ষা হলো মিথ্যার অপনুরণ ও সত্যের বিকাশ। এরিস্টটল বলেন- সুস্থ দেহে সুস্থ মন তৈরি করাই হলো শিক্ষা। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়- শিক্ষা হল তাই যা আমাদের কেবল তথ্য পরিবেশনই করে না, বিশ্বস্থতার

আচরণের কাঙ্ক্ষিত, বাঞ্ছিত এবং ইতিবাচক পরিবর্তনই হলো শিক্ষা। যুগে যুগে নানা মনীষী নানাভাবে শিক্ষাকে সংজ্ঞায়িত করেছেন আবার সময়ের সাথে সাথে শিক্ষার সংজ্ঞা বা ধারণাও পরিবর্তন এসেছে। ইংরেজিতে ব্যাকরণগতভাবে education শব্দটি লাটিন educatio যার অর্থ প্রজনন এবং লালন পালন করা। educo যার অর্থ আমি শিক্ষাদান করি আমি প্রশিক্ষণ দেই, যা হবিনি educo এর সাথে সম্পর্কিত। যার অর্থ আমি এগিয়ে নিয়ে যাই, আমি উত্থাপন করি এবং doco যার অর্থ আমি নেতৃত্ব দেই, আমি পরিচালনা করি। থেকে উৎপত্তি হয়েছে। প্রাগঐতিহাসিক কালে শিক্ষা শুরু হয়েছিল বয়স্ক ব্যক্তিদের দ্বারা যুবকদের সমাজের জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতার প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে।

মূল্যবোধ এবং দক্ষতা এক প্রজন্ম থেকে পরের প্রজন্মের কাছে স্থানান্তরিত হয়েছে। সাংস্কৃতিক দক্ষতা প্রসারিত হতে পারে অনুকরণের মাধ্যমে, জ্ঞান অর্জন ও আনুষ্ঠানিক শিক্ষা উন্নত করার মাধ্যমে। মিশরের middle kingdom এবং সময় school বিদ্যমান ছিল। প্লেটো এথিনসে academy প্রতিষ্ঠিত করেছিলেন। যা ছিল ইউরোপের উচ্চতর শিক্ষার প্রথম প্রতিষ্ঠা। তিনশো ত্রিশ খ্রিস্টপূর্বাব্দে মিশরের আলেকজান্দ্রিয়া শহরটি প্রতিষ্ঠিত হয়েছিল। এথেন্সের বুদ্ধি বৃত্তিক ত্যাগ হিসাবে এটি প্রাচীন গ্রিসে বিখ্যাত হয়ে উঠেছিল। সেখানে আলেকজান্দ্রিয়ার বৃহত্তম গ্রন্থাগারটি খ্রিষ্টপূর্ব তৃতীয় শতাব্দীতে নির্মিত হয়েছিল। চারশ ছিয়াত্তর খ্রিস্টাব্দে রোমের পতনের পর ইউরোপীয় সভ্যতায় সাক্ষরতা এবং সংগঠনের পতন ঘটেছিল। চীনে কনফুসিয়াস লুইয়ের রাজ্যে সবচেয়ে প্রভাবশালী প্রাচীন দার্শনিক ছিলেন যার শিক্ষাগত দৃষ্টিভঙ্গি চীনের সমাজ এবং কোরিয়া, জাপান ও ভিয়েতনামের মত প্রতিবেশী রাষ্ট্রের ওপর প্রভাব বিস্তার করেছিল। কনফুসিয়াস শিশুদের একত্রিত করেন এবং একটি শাসক কে নিরর্থ ভাবে অনুসন্ধান করেন। যিনি সুশাসনের জন্য তার আদর্শগুলি গ্রহণ করবে তার analyse অনুসরণকারীদের দ্বারা লিখিত হয়েছিল, যা পূর্ব এশিয়ার আধুনিক যুগেও শিক্ষার উপর ব্যাপক প্রভাব বিস্তার করে চলেছে। রোমের পতনের পর catholic church পশ্চিম ইউরোপে সাক্ষরতা ও scholarship এর একমাত্র রক্ষাকর্তা হয়ে উঠেছিল। church cathedral school কে আধুনিক যুগের শিক্ষা ব্যবস্থার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছিল এই প্রতিষ্ঠানগুলি শেষ পর্যন্ত মধ্যযুগীয় বিশ্ববিদ্যালয় এবং ইউরোপের বিভিন্ন আধুনিক বিশ্ববিদ্যালয়গুলো অগ্রদূতে হিসেব~ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছিল। উচ্চ মধ্যযুগের সময় charter cathedral দ্বারা বিখ্যাত এবং প্রভাবশালী chartres cathedral school পরিচালিত হয়েছিল। পশ্চিম ইউরোপের মধ্যযুগীয় বিশ্ববিদ্যালয় গুলি পশ্চিম ইউরোপ জুড়ে সুসংহত ছিল যা তদন্তের স্বাধীনতাকে উৎসাহিত করে এবং একদল পন্ডিত ও প্রাকৃতিক দার্শনিকদের সৃষ্টি করেছিল। যেমন- neples বিশ্ববিদ্যালয়ের টমাস একুইনাস। oxford university এর robert এবং বৈজ্ঞানিক পরীক্ষার পদ্ধতিগত পদ্ধতি প্রারম্ভিক প্রকাশক এবং জৈবিক গবেষণার অগ্রদূত sant albert great ছিলেন অন্যতম। আঠারশো আঠা~ দশ সালে প্রতিষ্ঠিত বলোনি বিশ্ববিদ্যালয় কে প্রথম এবং প্রাচীনতম operating university বলে মনে করা হয়। মধ্যযুগীয় সময়ে মধ্যপ্রাচ্যে ইসলামিক বিজ্ঞান ও গণিতে সমৃদ্ধ হয়েছিল ইসলামিক খলিফার অধীনে, যা পশ্চিম সাইবেরিয়ান উপদ্বীপ থেকে পূর্ব সিন্ধু পর্যন্ত এবং দক্ষিণে আল মোরা ভিড রাজবংশ ও মালির সাম্রাজ্য পর্যন্ত বিস্তৃতি লাভ করেছিল। ইউরোপের রেনেসাঁ প্রাচীন গ্রীক এবং রোমান সভ্যতার বৈজ্ঞানিক বুদ্ধি বৃদ্ধিক তদন্ত এবং উপলব্ধির নতুন যুগের সূচনা করেছিল। প্রায় চোদ্দোশো পঞ্চাশ সালের দিকে- জোহানের গুটেনবার একটি printing press তৈরি করেন যার সাহিত্যের কাজকে আরো দ্রুত ছড়িয়ে দেওয়ার অনুপ্রেরণা দিয়েছিল। শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া। মানুষ জন্মের পর থেকে মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত শেখে, তাই শিক্ষা লাভের ধরন বিভিন্ন। যেমন- আনুষ্ঠানিক শিক্ষা, আনুষ্ঠানিক শিক্ষা এমন একটি কাঠামোগত পরিবেশে ঘটে থাকে যার সুনির্দিষ্ট উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের শিক্ষা লাভ। সাধারণত একটি school এর পরিবেশে আনুষ্ঠানিক শিক্ষা সঞ্চালিত হয়, যেখানে শ্রেণিকক্ষে একাধিক শিক্ষার্থীদের জন্য একজন প্রশিক্ষিত এবং প্রত্যয়িত শিক্ষকের প্রয়োজন পড়ে বিভিন্ন বিষয়ে শিক্ষাদানের জন্য, বেশিরভাগ school এ একটি মানসম্মত আদর্শ design করা হয় যার মাধ্যমে system এ সমস্ত শিক্ষাগত পছন্দগুলি নিয়ন্ত্রণ করা হয়। এই ধরনের পছন্দগুলি পার্থক্য সাংগঠনিক model শারীরিক শিক্ষার স্থানগুলি নকশা ছাত্র শিক্ষক interaction মূল্যায়ন পদ্ধতি, শ্রেণীর আকার, শিক্ষাগত কর্মকাণ্ড এবং আরো অনেক কিছু অন্তর্ভুক্ত করে। শিক্ষকদের কাছে bell বাজাতে পারে। প্রাক school প্রাক school গুলি প্রায় তিন থেকে সাত বছর বয়স পর্যন্ত ছেলে মেয়েদের শিক্ষা প্রদান করে, যা দেশের উপর নির্ভর করে যখন শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে প্রবেশ করে এইগুলি nursery school এবং kindergarten হিসেবেও পরিচিত। মার্কিন যুক্তরাষ্ট্রে যেখানে kindergarten শব্দটি প্রাথমিক শিক্ষার জন্য ব্যবহৃত শব্দ, kindergarten তিন থেকে সাত বছরের জন্য একটি শিশু কেন্দ্রিক পাঠ প্রাক পাঠক্রম প্রদান করে। এখানে মূলত শিশুদের শারীরিক বুদ্ধি বৃদ্ধিক এবং নৈতিক প্রাকৃতিক উদ্ঘাটন করার জন্য চেষ্টা করা হয়। প্রাথমিক শিক্ষা আনুষ্ঠানিক ও কাঠামো গত যা প্রথম পাঁচ থেকে সাত বছর নিয়ে গঠিত। সাধারণত প্রাথমিক শিক্ষা পাঁচ থেকে ছয় বছর এবং ছয় থেকে আট বছর বয়স পর্যন্ত পড়াশোনা করানো হয়ে থাকে। যদিও এর মধ্যে মাঝে মাঝে দেশ ভেদে ভিন্নতা রয়েছে, বিশ্বব্যাপী ছয় থেকে বারো বছর বয়সী প্রায় ঊননব্বই percent শিশু প্রাথমিক শিক্ষায় ভর্তি হয়। এবং এই অনুপাত বেড়েই চলেছে UNESCO দ্বারা চালিত দুহাজার পনেরো সালের মধ্যে সবার জন্য প্রাথমিক শিক্ষা বেশিরভাগ দেশ এই programme বাস্তবায়তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে এবং অনেক দেশে এটি বাধ্যতামূলক করা হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার জ~মধ্যে বিভাজন কিছুটা আলাদা। তবে এটি সাধারণত প্রায় এগারো বা বারো বছর বয়সের মধ্যে ঘটে. কিছু শিক্ষা ব্যবস্থায় পৃথক মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। যেখানে চৌদ্দ বছর বয়স পর্যন্ত মাধ্যমিক শিক্ষা চূড়ান্ত পর্যায়ের স্থানান্তর করা হয়। প্রাথমিক শিক্ষা প্রদানের school গুলি প্রাথমিকভাবে প্রাথমিক বিদ্যালয় হিসেবে পরিচিত। প্রাথমিক বিদ্যালয় কে আবার শিশু এবং junior school এর মধ্যে ভাগ করা হয়। ভারতের উদাহরণস্বরূপ বারো বছর ধরে বাধ্যতামূলক শিক্ষা, আট বছরের প্রাথমিক শিক্ষা, প্রাথমিক শিক্ষার জন্য পাঁচ বছর এবং উচ্চ প্রাথমিক শিক্ষার জন্য তিন বছর করা হয়েছে national council of educational research and training দ্বারা পরিকল্পিত একটি জাতীয় পাঠ্যক্রমের কাঠামোর উপর ভিত্তি করে ভারতের বিভিন্ন রাজ্যে বারো বছরের বাধ্যতামূলক school শিক্ষা প্রদান করা হয়। তোর ওখানে মনে হচ্ছে জিওর network issue হচ্ছে বুঝলি কারণ আমার তরফ থেকে call কাটবেই না, তার প্রথম কারণটা বলে দিচ্ছি। তার প্রথম কারণটা হচ্ছে আমার wifi লাগানো আছে ঠিক আছে। তো wifi থেকে কল যাচ্ছে এই দেখ।

এই দেখ আমারও actually সাদা wifi call যাচ্ছে wifi তে। তোর ওই তোর network এ কোনো একটা problem হচ্ছে বুঝলি। হ্যাঁ wifi টা মাঝে মাঝে disconnect হয়ে গিয়ে নিজের net টা চালু হয়ে যাচ্ছে হম আর এটা তো আমার কল এর এটা আমার net এর হম ওটাই কুঞ্চিতের সাথে যদি কথা বললে মাঝেমধ্যে ওরকম call কেটে যেত automatic মানে কিরম হতো কুঞ্চিত wifi connect করে আছে কুঞ্চিতদের ঘরের বাইরের বাইরে বেরালে কি wifi টা disconnect হয়ে যায় ঠিক আছে হম বাইরে বেরালো call টা automatic কেটে গেলো। ও মানে যেকোনো একটা network connect disconnect করে রেখেছে। ঠিক আছে হম করে রাখ কারণ নইলে অসুবিধা হয়ে যাবে। হম wifi টাকে কিন্তু net আছে। টাকা ফাঁকা, তোর তো graduation ঠিক আছে তুই তো ভালো ভালো কাজ গুলো একটু দেখতে পারিস।

বলছি তোর তো graduation আছে ঠিক আছে graduation থাকলে মোটামোটি ভালো ভালো কাজ তো আছে ঠিক আছে।

এই যারা ধর জিটিভি যে যে যারা কাজ করে তাদের কথা বলছি। হ্যাঁ শোন না আমাদের আমি তোকে বলছি আমি তোকে বলছি আমার একটা মামা আছে ঠিক আছে মানে হম আমার মামা বাড়িতে একটা মামা আছে তপন মামা ওর বাড়ি কোথায় জানিস? ওর বাড়ি হচ্ছে তোর ওই মাধিতে বাড়ি ঠিকাছে। এখান থেকে অনেক দূরে বাড়ি অনেক দূরে ঠিকাছে, ও অতদূর থেকে বাইক নিয়ে আসে ঠিকাছে।

একটা জি টিভি তে কাজ করে ওই আমাদের ধুলাগরে না আলমপুর এ জি টিভির একটা অফিস আছে বড় ঠিক আছে ওখানে ও কাজ করে। আর ও ওখানে কাজ করে ভাই ঠিক আছে ও ভালো রকম ইনকাম করে। কারনটা বলছি ওর ঘরে AC টেসি আছে ঠিক আছে তারপরে AC টা কোনো বড় ব্যাপার নয় AC কিনে আমিও লাগিয়ে নেবো ঠিক আছে।

মানে আমার মামার কথা বলছি আমার মামার সেরম কোনো পয়সা করি ওতো নেই। ওই আমার চেয়ে দাদু ঠিক আছে মামার বাড়ির, ও তো সরকারি চাকরি করতো আমার মামার বাড়ির দাদুর বহুত পয়সা, এরকম একটা ব্যাপার। হম জি টিভি তে কাজ করলে ভাই ভালো রকম পয়সা আছে ঠিক আছে, আর মনে হয় graduation লাগবে without graduation হবে না। জি টিভি তে একবার এ করে দেখতে পারিস ঠিক আছে জি টিভি তে আমি আসা করি ভালো হবে ভালো মোটামোটি ভালো পেয়ে যাবি ঘরের সামনেই কারণ ও যদি অতো দূর থেকে এসে যদি করতে পারে ঠিক আছে তুই ঘরের সামনে গিয়ে কেন করতে পারবি না?

কিন্তু ভালো ভাই মানে মাইনে ভাই ভালো ঠিক আছে। সেখানে ঢুকবটা কি করে? হম ওটাই সমস্যা আমার তো এখন বলাও যাবে না যে এরম এরম তুমি যেখানে কাজ করো ওখানে আমার একটা বন্ধু করবে ওরকম বলাও যাবে না ওই জন্য তুই জি টিভি তে দেখবি করতে পারলে ভালো হম না কে গো, তোর তো মোটামোটি এখন কত বয়েস? তেইশ তোর বয়স কত এখন মোটামোটি?

হ্যাঁ মোটামুটি তেইশে পরে গেছি

মানে এখন তো দাঁড়িয়েছি নিজের পায়েই কিন্তু আরো একটু ভালো ভাবে income করতে হবে বুঝলি হম কারণ এখনও হচ্ছে শুধু তোর খরচা আর কিছু দিন পরে তোর wife আসবে আসবে তার খরচা বাচ্চা কাচ্চা হবে তার আলাদা খরচা। হম

জি সিভি টা হচ্ছে গিয়ে আলমপুরেই না ধুলাগরে আছে আলামপুরেই মনে হচ্ছে আছে জেসিভি র অফিস। হম ওটাই হচ্ছে

আমি লোন লোন নিয়ে গাড়িটা কিনে আমি ভুল করেছি যদিও মানে আমার দিক দিয়ে মনে হয়না যে আমি ভুল করেছি ঠিক আছে কিন্তু আহ EMI নেয়াটা ভুল বুঝলি

হ্যাঁ EMI নেয়াটা ভুল ঠিক আছে

EMI নেয়া ভালো নয় ভাই খারাপ জিনিস আমি আর জীবনে EMI নেবো না ঠিক আছে মানে এরকম নয় যে আমাকে কোনো রকমের problem এর face করতে হচ্ছে আমার একটা কিছু হচ্ছে কিন্তু আমাকে তো প্রতি মাসে মাসে দেয়ার আমাকে টাকা দিতে হচ্ছে না হম তো এরকম করে কি লাভ আছে তার থেকে আমি যদি আরো যদি একবছর পরে যদি কিনতাম, একবছরে হতো না, আরো, মানে ওই দুবছর পরে কিনলে হয়ে যেত আমি cash দিয়ে নিতে পারতাম এই দুবছর পরে কিনলে আমার ঐযে ইয়েটা হতো কি বলে আমার ওই দুবছর পরে যদি আমি কিনতাম তাহলে আমার ওই চল্লিশ হাজার টাকাটা খরচ হত না extra যে চল্লিশ হাজার টাকা যেটা খরচ হচ্ছে।

এখন ভাব না আজ থেকে যদি আমি দু বছর পরে যদি কিনতাম তাহলে আমার বড় গাড়ি আমি সত্যি কথা বলছি আমার ঐসব থার ফার কেনার ইচ্ছা নেই ঠিক আছে অনেকের কম দামে চার চাকা হ্যাঁ আমার একটা চার চাকা কেনার ইচ্ছা আছে ওরম normal ঠিক আছে কিন্তু ঐটা এখন না যদি পয়সা করি যদি হয় ঠিক আছে আমার কোনো শখ নেই যে চার চাকা যে কিনতেই হবে আমার এরকম কোনো mindset নেই হম থার কিনে দেখাতে হলে ধার করতে হবে বুঝলি আরে তুই বলনা তুই একটু নিজের থেকে বল ঠিক আছে আমার থার আহ আমি জানি

আমি যখনি ইয়েতে পড়ি যখন class eleven এ পড়ি তখন আমি কি ভেবেছিলাম জানিস

ওটা ওটা এখনো আমার একটু আধটু ভাবনা চিন্তা করি কিন্তু ওতো ভাবি না তুই ওটা করতে পারিস কি বলতো?

একটা tourist বাস ঠিক আছে একটা tourist বাসের বাসের দাম আছে ওই যে ভলভো ভলভো যে বাস গুলো আছে ভালো ভালো বাস ঠিক আছে

এই বাস এর দাম আছে তোর একান্ন লাখ টাকার মতো দাম আছে ঠিক আছে,

এই একান্ন লাখ টাকা দিয়ে তুই যদি একটা যদি বাস কিনে যদি তুই যদি মানুষকে যদি ছাড়িস তাহলে তোর ওটা একটা passive income হবে ঠিক আছে কিন্তু ওটা তোর তখনি হবে যখন তোর কাছে অনেক পয়সা থাকবে তোর একটা গাড়ি যদি থাকে extra income হবে বুঝলি হম একান্ন লাখ টাকা তো অত কম টাকা না হম তাইনা? হম

তুই বাস কিনে ছাড়লে ভাবছিস বুঝতে পারছিস কত income আছে? সে আমি নয় একান্ন লাখ টাকা ই করলাম ঠিক আছে side এ রাখলাম একটা বাস কিনে ছাড়লে কত income বলতো? হম বাসের কাজ টা তো

ছোট হাতি হ্যাঁ বাসে তোর লাভ হবেই ঠিক আছে খালি তোর খালি তোকে income মাত্র ড্রাইভারকে খালি পয়সা দিতে হচ্ছে ঠিক আছে

আহ ওই গাড়িটা অত ভাড়া খাবে কি?

ওই গাড়িতে অত ভাড়া পাবি ভাড়া? হ্যাঁ গাড়ি ওই বাসের ভাড়া প্রচুর তো না না অত ভাড়া পাবো না হ্যাঁ risk তো থাকবেই আরে এগুলো তো risk থাকবেই ঠিক আছে

সব ব্যবসাতেই risk থাকবে

বাগদা beach বাগদা beach ও, ওখানে যাচ্ছিলাম রাত্তির বেলা তখন বাজে তিনটে বাজে ঠিক আছে রাত্তির তিনটের সময় একটা জেসিবি accident করেছে ঠিক আছে,